পেন পেন্সিল ইরেজার পড়াশুনা যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। ইউ.পি.এস.সি. পরীক্ষার নোটস - ও এখানে পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে একজন খরিদ্দার --

এটি একটি খেলার মাঠের ছবি। খেলার মাঠটি খুবই বড়ো। বিশাল এলাকা জুড়ে বিস্ত্রিত। মাঠের চারপাশে অনেক বাড়ি দেখা যা --